এটিতে তিনটি কাপড়ের দোকান রয়েছে।

মাঝখানের কাপড়ের দোকানটির উপরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

রুমটির একপাশে একটি লম্বা বাঁশ দেখা যাচ্ছে।

তবিটি দেখে মনে হচ্ছে এটি একটি কেক শপ ।

কেকগুলো নীচে আরও অন্যান্য খাওয়ারও রয়েছে।

ওপরে স্যামসাং লেখা একটি বোর্ড রয়েছে।

টেবিলগুলোর উপরে প্রায় প্রত্যেকটিতে একটি করে জগ রয়েছে।

মাঠটিতে দুটো গরু ঘাস খাচ্ছে।

হসপিটালটির পাশে কিছু ঝোপ দেখা যাচ্ছে।

সামনে একটি বড় মাঠ দেখা যাচ্ছে এবং পাশে একটি বড় গাছ দেখা যাচ্ছে।

সামনে একজন লোক সাইকেল নিয়ে যাচ্ছে।

ওপরে খোলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে।

দুটো ঘরেই দুটো সাদা রংয়ের বড় জালনা রয়েছে।

আর সামনে একটি বাইক রাখা রয়েছে।